এইখানে একটা ওষুধের দোকান দেখা যাচ্ছে সাদা কালার এর।

রুম -এর ওয়াল -টা হলুদ কালার -এর।

পিসনে একটা বাড়িও দেখা যাচ্ছে এবং কারেন্ট এর তারও --

এইখানে একটি রুম দেখতে পাচ্ছি।